আহ সেই জিনিসগুলো এই জিনিসগুলোর উপরও তুমি দেখবে জিনিসগুলো মানুষের মনোরঞ্জনের জন্য আরেকটা দিক তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে আমাদের এই খেলাধূলাটা আমাদের কাছে মনোরঞ্জনে এত ভাল একটা জিনিস যেটা আমাদের school থেকে বল কিংবা college থেকে কিন্তু আমাদের একটা মানে বছরে বছরে একটা ক্রীড়া প্রতিযোগিতা বলো কিংবা বছরে বছরে একটা annual sports এইটা প্রত্যেকবার এটা মানে সব সময়তে ওই রাখা হয় যাতে তাঁরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলাটাকেও মাহাত্ব দিতে পারে কিংবা উম বিভিন্ন ধরনের college গুলোতে দেখবে তুমি এই college fest বলো বা annual programme গুলো হয় যেগুলো তাদের নাচ গান বলো কিংবা এগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় যাতে তাঁরা একটু পড়াশোনা কিংবা শিক্ষার পাশাপাশি তাঁরা এই সব জিনিসগুলো নিয়ে থাকে যাতে তাদের শুধু শিক্ষাটা মানে বারেবারে শিক্ষাটার থেকে তাদের মনটা না উঠে যায় তার যেন এই শিক্ষার মধ্যে একটু ভালোবেসে শিক্ষাটার সাথে জড়িত থাকতে পারে তার পাশাপাশি তাদেরকে মনোরঞ্জনের জন্য এই জিনিস গুলো সাথে উম মানে পরিচয় করিয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে আমি বলব শুধু যে phone use করা একটা phone কিংবা বাড়িতে একটা TV কিংবা এগুলো ছাড়াও মনোরঞ্জন এর অনেক কিছু জিনিস আছে ধরো radio আগেকার যে একদম বিলুপ্তপ্রায় হয়েছে যদিও radio টা যেমন আগে আমাদের ঘরে ঘরে একটা করে radio থাকতো এর মাধ্যম যদি তুমি বলো সেটা কিন্তু একটা radio তো ছিলই radio তে মহালয়া শোনা

তো এই যে সবাই একসঙ্গে বসে মানে ঠিক শরতের শুরুতে শুরুতে পাচটা বা চারটের সময় উঠে মানে এই জিনিস গুলোতো হারিয়ে যাচ্ছে তো আগের দিনের মানুষের মধ্যে মনোরঞ্জন বা বিনোদনের জায়গাগুলি অন্যরকম ছিল উম তুমি দেখেছ এখন যাত্রা কোথাও দেখতেই পাবে না বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক এই জিনিসগুলো তোমার

তুমি যদি মাধ্যমের কথা বল এদের জায়গা গুলো ছিল অন্যরকম এরা অনেক বেশি happy ছিল এদের আমার তো মনে হয় তাদের সময়টাই ছিল golden যুগ

প্রত্যেকটা জিনিসকে নিতে পেরেছে এখনকার মানুষের মধ্যে সেই জায়গাটা নেই আর তারা সেটাকে সেভাবে নিতেও পারছে না বলে আমার মনে হয় তোমার কি মতামত আমার আমার এই ব্যাপারে আমি তোমার সাথে একদমই একমত যে এখন মানুষ কি বলতো একটা আমি বললাম একটা মিথ্যে জীবন যাপন করেছে যে হ্যাঁ আমি এটার মধ্যে ভালো আছি এটার মধ্যেই ডুবে থাকি এই জিনিসটা আমার ভালো লাগছে চল এই জিনিসটা নিয়ে আমি থেকে গেলাম যে ওই জিনিসটা যে আমাদের কতটা ক্ষতি করেছে সেটা আমরা একবারও ভেবেও দেখছি না এই যে সারাদিন তুমি একটা phone কিংবা ইয়ের মধ্যে ঢুকে থাকা বল phone এর মধ্যে সারাদিন এই phone টা যে আমাদের কতটা ক্ষতি করছে ওই phone এর যে internet বল কিংবা phone এ যে একভাবে phone এর দিকে তাকিয়ে থাকা এর ফলে যে আমাদের চোখের কতটা ক্ষতি হচ্ছে কিংবা আমাদের heart এর কতটা ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু মানুষ ভেবে দেখছে না বাইরে গিয়ে একটু খেলা ধুলা করো কিংবা অন্য কিছুতে অন্য কিছুতে নিজের মানে সময়টা কাটাও মনোরঞ্জনের জন্য অন্য অন্য রাস্তাগুলো বেছে নাও

হম একদমই তাই আর এই বিষয়টা হচ্ছে দেখো এভাবেই actually তখনকার দিনের মানুষ যেটা নিতো naturally যে উপভোগ মানে যাত্রাপালা এটাতো চোখের মানে ক্ষতি হতো না কোন সেজন্য তারা কিন্তু মজা নিত তার মধ্যে কোন ক্ষতি ছিল না তার মধ্যে কোন bad impact ছিল না এখন উম তুমি সমস্ত কিছুটাই দেখছো ওই ভাবে নিচ্ছ তাহলে এটা তো একটা ক্ষতি থাকছে তাই না একদম একদম একদম ঠিক বলেছো একদম এইগুলোর ফলে যে মানুষ আগে কিন্তু এই যে বিনোদন কিংবা মনোরঞ্জনের জন্য করতো যেগুলো করতো সেগুলো কিন্তু তাদের কোন ক্ষতি করত না এই যে এই যাত্রাপালা এই কোন একটা পাড়ার মধ্যে একটা যাত্রা পালা কিংবা একটা নাটক অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হলো সেটা সবাই মিলে গিয়ে দেখা এটা আরেকটা ভালো দিক কি বলতো আমরা সবার সাথে না একটু বসে মানে মিসে~ মিলেমিশে থাকতাম কিন্তু এখন এই phone এসে গিয়ে কিংবা TV এসে গিয়ে সবাইকে ভুলে গিয়ে শুধুমাত্র একা একা বসে একটা phone

ওদের সাথে মিশে তাদের মানে যে এই যে সবার সাথে মিলে মিশে থাকা এই ব্যাপারটা আমার উপভোগ করতে পারছি না মানে এই জিনিসগুলো আমার মনে হয় এই জিনিস ও totally lossactually এটাই criteria যে দেখো আগে যেভাবে সমস্ত মানুষ যেভাবে আহ সেই জায়গা গুলোকে উপভোগ করেছে সেই জায়গাগুলোকে নিয়েছে বর্তমানে কিন্তু সেই জায়গাটা তারা পাচ্ছে না সেই রসদটা যোগানোর মতো জায়গা তৈরিও হচ্ছে না তো সবথেকে বড় ব্যাপার এটাই এবার আমাদের দেখো এর এর মানে কিছু প্রভাব বা খারাপ ক্ষতিকর দিক আমার এটার মধ্যেই already বলে ফেললাম যে কতটা কি প্রভাব বা impact ফেলছে তবে কি হ্যাঁ বাচ্চাদের জন্য বিনোদন যদি ব্যবস্থা করতে হয় তাদের বিভিন্ন ধরনের quiz থাকে

বিভিন্ন ধরনের আঁকা এগুলোর মাধ্যমে তাদের কিন্তু entertain টা আমি একটু আগেই বললাম যে বাচ্চাদেরকে শুধুমাত্র যে phone দিয়ে বসিয়ে দেওয়া কিংবা phone এর মধ্যে ইউটিউব এর কয়েকটা video চালিয়ে দেওয়া কিংবা এই যে phone এর মধ্যে বিভিন্ন ধরনের game খেলা এই জিনিসগুলোতে ক্ষেত্রে এর থেকে তাকে দূরে রেখে যেগুলো থেকে তাদের ক্ষতি হচ্ছে একটু যদি সরিয়ে ঘরের মধ্যে বসিয়ে ধরো সব সময় তো আমাদের বাইরে গিয়ে খেলানো কিংবা সন্ধ্যের দিকে রাতের দিকে বল কিংবা বাইরে whether যদি খারাপ হয় এই যেমন এখন খুব ঠান্ডা বাড়ি থেকে বাচ্চাদের বের করা যাচ্ছে না কিংবা বর্ষাকালে ধরো খুব বৃষ্টির মধ্যে তারা ঘরের মধ্যে তাদের কাছে সেই সব মানে সে এটা কি থাকে . কি থাকে হ্যাঁ একটু phone নিয়ে বসিয়ে দিই কারণ যেহেতু তাদেরকে এক জায়গায় থামাবে উম মানে আমায় রাখতে হবে সে তো আমি এই ক্ষেত্রে বলবো বিভিন্ন ধরনের অনেক ধরনের indoor game থাকে যেগুলো ধরো ক্যারম আছে লুডো আছে তারপরে তুমি ওই al chair musical ball এইগুলো এই জিনিসগুলো কিংবা এই বিভিন্ন ধরণের quiz কিংবা বিভিন্ন ধরনের puzzle game গুলো থাকে যেগুলো তাদের মানে development করবে এবং তাদের knowledge টাকেও বাড়াবে অবশ্য সেধরনের entertainment টার সাথে যুক্ত হওয়া উচিত যারা ধরো বইয়ের সাথে পরিচয় করায় গল্পের বইগুলো তাদেরকে পড়তে শেখায় এক্ষেত্রে কি হবে শিক্ষাগত দিক থেকে বিকাশটা ঘটবে না তারা ভালোভাবে পড়াটা নিজের থেকে উচ্চারিত করে উম মানে এগুলো পড়া কিংবা কোন english বই তাদেরকে যদি পড়তে দেওয়া হয় তারা english টা তাদের সংশোধন হবে english এ তারা ভালো হবে এক্ষেত্রে আমার মনে হয়

সে একটা গিটার বাজাচ্ছে কিংবা হারমোনিয়াম বাজাচ্ছে কিংবা বাঁশি বাজাচ্ছে

আর সঠিক মাধ্যমগুলোকে বেছে নেওয়া সেটা তার গুরুজনের কর্তব্য কারণ entertainment actually এটাই হচ্ছে মাধ্যম not mobile gadgets এর মধ্যে না রাখাটা best আর যারা প্রাপ্তবয়স্ক তাদের entertainment এর মাধ্যম হিসেবে তারা বিভিন্ন competitive eaxm typer এর থাকে তারা গান বাজনার মধ্যে ডুবুক তারা নতুন নতুন instrumental যেগুলো থাকে সেগুলো তারা যদি শেখার চেষ্টা করে তো entertainment এর জায়গা দেখো আমি প্রথমেই বললাম যে যেভাবে নেবে তো আমাদের সব থেকে বড় কথা আমরা negative ব্যাপারগুলোকে বেশি ধরি আর negative গুলোকে নিই এগুলোই

আমাদের এই জায়গা গুলো থেকে বেরিয়ে আমাদের আহ নতুন যেগুলো উদ্ভাবন বা নতুন যে সমস্ত criteria গুলো সেগুলোকে বেশি ভাগই জানার জন্য বা বোঝার চেষ্টা করাটা আমাদের কাছে সবথেকে বেশি কার্যকরী এবং best তো আমাদের সেইগুলোই জানা তো অবশ্যই আমরা দেখো এই আলোচনারও পর্বে একদম পর্যায়ের আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি

আমাদের তৃতীয় পর্যায়ের আলোচনা নিয়ে আবারো ফিরে আসব ছোট্ট একটা বিরতি নেব আমরা দিয়ে আবার~ আবারও আমরা আলোচনা করব কিভাবে মানুষকে সঠিক মানে উম মনোরঞ্জনের দিকটা খুঁজে নিতে হবে কিংবা এই ভুলভাল দিকে না গিয়ে সঠিক দিকে থেকে কিভাবে মনোরঞ্জনটাও পাওয়া যাবে তার সাথে আমরা

সেই দিকে তাদের জ্ঞান আমাদের নজর দেওয়া যে কতটা দরকার সে ব্যাপারে আমরা নিশ্চয়ই আলোচনা করব তো~ তোমার সাথে আমি আবারও কথা হবে একটু ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমাদের আলোচনা নিয়ে তাই না . সেগুলো আমরা জানবো কতটা ক্ষতি করছে actually চলো ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি খবর ছারে, কেমন আছে আগে বল আগে তু। আমিও মোটামুটি বেশ ভালই আছি। হ্যাঁ বাড়ির সব ভালই আছে। তোর?

না, ঘুরতে আর যাইনি তবে যাব ভাবছি! যাবো ওই তোর কাল পরশুর মধ্যে যাব ঘুরতে।

এই কে কে যাব, সবাই যাব। তোর দেখি এখনও ঠিক করিনি তবে সবকে বলব, যে যে যাবে। ও, তো তুই যাবি?

না। তোর জলপাইগুঁড়ি এর~ এর আগে গিয়ে~ গিয়েছিস? আহ তা আমিও তো যাইনি। না আমি ও যাইনি কোনোদিন। তো মানে সবাই যেছে বলে আমি ও যাচ্ছি। হ্যাঁ জায়গা তো দেখে আস্তে হবে তো, আমি তো যাইনি তো, আমার বন্ধু গুলো বলছিল যে, ওইখানে মানে~, মানে আমার বন্ধুর কাকা~, মানে কাকা~ হ্যাঁ কাকা বলোও~ কাকা থাকে। জল্পাইগুরিতে মানে তো একটা কাজ করে, কিসের কাজ বলল বটে, হ্যাঁ ওইখানে~ ওইখানে কাজ করে ওইখানেই থাকে, তো ওরা যাচ্ছে বলে আমাকে বলল যে, শুভজ্যোতি যাবি তো বল তাহলে, চল ঘুরে আসি। তো আমি বলছিলাম কি, তুই~ যাবি কি?

আহ তোর বাড়িতে কিছু বলবে না? আহ হ্যাঁ আমি ও ভাবছিলাম যে মানে বাড়িতে তো বসেই থাকছি তো মানে, যখন বলল বন্ধুটা যে জলপাইগুড়ি যাব তো।

হ্যাঁ বলেছিলও phone করবো তো, করেছিল তো আমি কাল~ তার জন্য তোকে ফোন করলাম যে তুই যাবি কি না! ওই যে এতো~ এ~ তোর আহ

ওঁটাই~ ওঁটাই~ ওঁটাই ঠিক মানে, ,

হ্যাঁ ওঁরা ছয়জন গিয়েছে। তো মানে তুই ভাবছিস~ তুই ভাবছিস তো? যাবি তো? হ্যাঁ, মানে দেখ আমি যাইনি, তুই ওঁ যাসনি হ্যাঁ তো মানে অন্য জায়গা গেলে মানে দেখ যাইনি ঘুরে আশা হবে, দেখা হবে। তোর যেহেতু জায়গাটা নতুন, আমাদের কাছে। মানে যাইনি। তো ভাবছিলাম দুজনেই যাব। আর ওইখানে মানে তোর একদিনে তো আশা হবেনা। হ্যাঁ ওটা তো ভালই হবে, কিন্তু আমি কি বলছিলাম বলছিলাম যে জলপাইগুড়িতে ঘুরতে যাচ্ছি তো মানে ওইখানে মানে তো কিছু নিবার কিছু program করেছি। হ্যাঁ, ওটাই তো ভাবছিলাম আমি, নিতে তো কিছু~, আমিতো ওটাই ভাবছিলাম যে কিছু তো নিতেই হবে। তো~ মানে পয়সাকড়ি বেপার না।

হ্যাঁ আমাকে রাতেই বলবি যে মানে, যাচ্ছিস কি যাবি না। তবে আমাকে বন্ধুটা বলল বলল যে তুই তো বাড়িতে বসে আছি তো এখন কাজকর্ম করিস না, তো চল ঘুরে আসি দুজনে মিলে। তো আমি বললাম, ঠিক আছে তো যাব তো আরেকটা আমার বন্ধ~ বন্ধু আছে তো ওখানে একবার ফোন করে জিজ্ঞাসা করিনি। তো আমার বন্ধুটা কি বলছে জানিস্? বলছে যে, হ্যাঁ~ বলছে হ্যাঁ, তুই তোর বন্ধু~ বন্ধু যদি যেতে চাই, তো~ তো ওকে ফোন করে বলে দে যে, যেতে পারে কোনও আপত্তি নেই তবে, মানে ওই~ দূরে মানে বলতে চাইছে যে, তো টাকাপয়সার খরচা আছে তো, ওকে নিয়ে যেতে বলবি। আমি বললাম ওঁ~ ওর বেপার টা ছেড়ে দে। আমরা তো ভাবছি মানে হ্যাঁ train এই যাব, তো ওত~ অতো দূর রাস্তা তো গাড়িতে যাওয়া যায় নাকি? হ্যাঁ অবশ্যই। তাই জন্য তো বলছি train এই যাব সকাল করে এখানে, । সকাল করে বলতে সকালে~ অতো সকালেও না ওই তোর বারোটা একটার দিকে দুটো সময় train আছে। দুটো~ ওই দুটোর train এ চলে যাব। আর আমাকে বলছিল তো মানে ওই দুটোর সময় traintrain ধরলে তোর ওই ভোর বেলায় নামাবে, ভোর ছয়টার সময়। হ্যাঁ, ওইখানে।

হ্যাঁ হ্যাঁ। একটু ভালো করে মানে, ভালো করে সাফ করে, মানে পরিচ্ছন্ন করে ঘর ধুতে হবে, তবেই তো মশাটা হবে না। পুরোটাই করতে হবে, তাছাড়া তো উপায় নেই।

কি~ কি বলছিস, মানে পারবি তো?

হ্যাঁ তো আমি বলছি দ্যাখ, মানে আমি বলছি দ্যাখ, আমিও যাইনি তার জন্য তোকে আমি কিছু বলতে পারছি না যে কেমন হবে জায়গাটা, কিংবা কিছু আরও। এখানে তুই ওঁ যাসনি, আমি ওঁ যাইনি। আমার বন্ধুটাই দিয়েছে। এখানে আমার বন্ধুর । ওখান থেকে তো আমি চিনি না তবে, ওখানে যাই, গিয়ে তখন দেখব। যে জায়গাটা পছন্দ হবে ওই জায়গাতে ঘুরতে যাব। তো, আমার বন্ধুর মানে, আমার বন্ধু বলতে তুই মানে, ওই তোর রুদ্র~ রুদ্র।

তো আসিস, তাহলে একসঙ্গেই চলে যাব, বলছে আমি মানে, ওই দিনই আস্তেও পারি আরকি, ওই দিন আসব না, তাইতো যাসনি, তো তোকে মানে একটু ঘুরাব, ওই দিকে মানে ঘোরাবো, নিয়ে বেরবো। তার জন্য আমি দেখলাম আমি ওই দিন গিয়ে আমার তো গিয়ে কোনো লাভ নেই, যখন চলে যাব, যখন চলে আসব তখন আমার গিয়ে লাভ নেই। আমি যদি ঘুরতেই না পাব, আমার তবে লাভ টা কি? হ্যাঁ, বললাম, আমি, ও আমাকে বলছে, হ্যাঁ, তো~ তোকে তো নিয়ে যাচ্ছি আমি ঘোরাবার জন্যই। তো আমি ওখানে এক-দু দিন থাকব, তার জন্য আমি তোকে phone করে বললাম যে, তুই তাহলে চয় আমার সঙ্গে দুদিন থাকব বলছে। তো তবে দুজনে মিলে আমরা ঘুরব। হ্যাঁ হ্যাঁ ওই দুপুর দিকে, বেরবো ওখানে তোর এই, station~ এ train এর station আস্তে তোর ওই এ~ এক~ একটা বেজে যাবে। তোর দুটোর সময় train আছে। ওই আস্তে, আস্তে, দাঁড়াতে এই করতেই তোর দেরটা বেজে যাবে, এবার দুটোর সময় train ধরে আমরা চলে যাব। রামপুর মানে কি করতে? ও তাহলে, ঠিকই আছে মানে একটু ঘুরে আসবি, তো আমি একটা কথা কি বলছিলাম, যে টাকা পয়সা, মানে কত টাকা নিয়ে যাবি ভাবছিস? হ্যাঁ। দেখ ভাই জেছি অন্য জায়গাতে ঠিকাছে, টাকাপয়সা ভালও করে নিয়ে যাবি কিন্তু! দেখ ওইখানটা মানে অজানা গ্রাম আর অজানা শহ~ শহ্‌ কী বলব কিছুই চিনিনা দেখ, কখন কী মানে কি হবে না হবে কিছু বলা যায় না তবে যেহেতু~ যেহেতু নিজের জিনিস,

কেনো, গরম হয়ে গেছে বুজি? হ্যাঁ। তারপর এখানে বুজলি net এ problem চলছে কথা । হ্যাঁ তা ঠিক আছে, ওত mobile মানে ওত mobile ঘাঁটিস না। চুপ থাক। হ্যাঁ, হ্যাঁ তাহলে ঠিক এই আছে, তো কি বলছিলাম। তো মানে আমাদের তাহলে এদিকে, মানে হয়েই গেল আলোচনা কবে যাব, কি করতে, কখন যাব, তোকে তো সব বলেই দিলাম। তো বাড়িতে তুই মানে বলে দিবি আজকে মানে রাত টুকু থেকে মানে কালকে সকালবেলা খাওয়া দাওয়া করে আমার বন্ধুর~ আগে বন্ধুটার বাড়ি যাব, বন্ধুটার বাড়িতে বসে বসে টসে তখন ওই থেকেই আমরা চলে যাব হ্যাঁ।

হ্যাঁ। ঠিক আছে। বলে দেব। ঠিক আছে তাহ~ হ্যাঁ, তুই বলছিলি, কোথায় যাবি বলছিলি যে? হ্যাঁ, রামপুর, বলছিলি না এর সাথে দেখা করতে তো ঠিক আছে তুই রামপুর যা ঘুরে আয়, আমি এখন রাখছি হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমরা তো অনেক জায়গার কথা শুনলাম। এইবার একটু তোমার কাছে একটু শুনি কোণার্ক মন্দিরের কিছু গল্প । কোণার্ক সূর্য মন্দিরটি তার জাঁকজমক পূর্ণ কাঠামোর জন্য বেশ আকর্ষণীয় মানুষের কাছে। সেই সাথে যুগে যুগে লোক কাহিনীতে বসবাসকারী গল্পগুলোর জন্য আকর্ষণীয়। মন্দিরের নির্মাণের বর্ণনা দেওয়া গল্পগুলির মধ্যে একটি হলো, বারো বছরের একটি উজ্জ্বল বাচ্চার গল্প। যে বারো হাজার কারিগরকে বাঁচাতে তার জীবন উৎসর্গ করেছিলো। আচ্ছা ধর্মপদ এবং তার গল্প সম্পর্কে একটু বলো?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

তারা বারো তম জন্মদিনে তিনি তার মাকে একটি উপহার চেয়েছিলেন। তার বাবার সাথে দেখা করার সুযোগ করিয়ে দিতে । কিন্তু তিনি বা তার মা সেটা অস্বীকার করেন । তাহলে সে তার বাবার সাথে কিভাবে দেখা করতো? দীর্ঘ যাত্রা পর ক্লান্ত ধম্মপদ এক নির্জন সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছলেন। সেখানে একটি চমৎকার স্থাপনা দৃষ্টি তার আকর্ষণ করে । তিনি তখনিই জানতে পারলেন যে সেই জায়গায় সেইখানে তার বাবা সূর্যদেবকে উৎসর্গ করে দেশের সবচেয়ে বড় মন্দির তৈরি করছেন। তিনি নির্মাণ সাইটে ছুটে যান। এবং তার বাবাকে দেখতে তার বেশি সময় লাগেনি। আলিঙ্গন আর চুমুর আড়ালে ধম্মপদ দেখতে পেলো বাবাকে কিছু একটা কষ্ট দিচ্ছে। । মন্দিরটি উড়িষ্যার বিখ্যাত কারিগর দ্বারা নির্মিত সবচেয়ে বড় ছিলো।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 এই মন্দির তখনো সম্পূর্ণ হয়নি, মন্দিরের চুড়ান্ত।

টপকে যায় । রাজা নিষঙ্গদের সকাল পর্যন্ত সময়সীমা সময়সীমা ঘোষণা করেছিলেন। তারপর কি হলো? গল্পটাতো খুব রহস্যময় শুনাচ্ছে! তারপর কি হলো একটু বলো? তারপর ধম্মপদ উড়িষ্যার মন্দিরটি বিখ্যাত কারিগর দ্বারা নির্মিত সবচেয়ে বড় ছিলো। বারো হাজার সেরা ভূমিকে দীর্ঘ বারো হাজার বছর ধরে শ্রম দিয়েছিলো সূর্য মন্দিরটি তৈরি করতে । এটি ছিলো কারুশিল্প স্থাপিত্ব এবং বিশদ বিবরনের শীর্ষ স্থান, কিন্তু মন্দির তখনও মন্দিরের চূড়ান্ত চাবিকাঠি বা কলস এখনো স্থাপন করতে সেটা পারেনি । এবং এর কারিগররা একাধিক বার ব্যর্থ হয়েছিলো। এরপর কি হলো, সব কারিগরের কি মৃত্যু হয়ে গেছিলো?

তিনি পাথরের নকশা জানতেন নাহ, চাবি পাথর হিসেবে fit হবে । এই মন্দিরটিকে এক সাথে ধরে রাখবে। তিনি যখন তার বাবে নকশাটি ব্যাখা করেছিলেন, বিশু আনন্দিত অবাক হয়েছিলো যে ধর্মপদের মতো প্রতিভাবান পুত্র তিনি পেয়েছেন, তিনি তার জন্য গর্বিত। আচ্ছা! ধর্মপদ মন্দিরের মাথায় খুন করলেন? পিতা এবং পুত্র সঙ্গে সঙ্গে workshop এ গেলেন এবং ঘণ্টা দুই এক এর মধ্যে কলসা স্থাপনের জন্য প্রস্তুত হয়ে গেল মন্দিরের চূড়ায়

যে হাজার হাজার জীবন বাঁচাতে পেরেছে সে। তার পুত্রের জন্য বিশু ছিলো খুবই গর্বিত, কারন এতো প্রতিভাবান পুত্র সে যে পাবে সে তা কখনোই ভাবতে পারেনি। সমস্ত কারিগররা জিজ্ঞেস করলে বিশু মহারানা এবং ধর্মপদ কি করেছিলেন? কারন তারপরে সাফল্যের উচ্ছ্বাস কমে যাওয়ার সাথে সাথেই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

ভীরের মধ্যে দিয়ে ধীরে ধীরে মন্দিরের চূড়ায় চলে গেলেন সে, কিছুক্ষনের মধ্যে সে দাঁড়ানো কলসের চূড়ায় সে দাঁড়িয়ে ছিলো । তিনি দিগন্তের দিকে তাকালেন যখন সূর্যের প্রথম রশ্মি মন্দিরটিকে স্পষ্ট করতে, স্পর্শ করতে শুরু করেছিলেন। যেনো সূর্য ঈশ্বর তার আশীর্বাদ বর্ষণ করেছেন, চোখের জল নিয়ে ধর্মপদ মন্দিরের চূড়া থেকে নিচের দিকে নেমে আসেন। হ্যাঁ, আমি আঁচ করেছি এমন ত্যাগ এবং কর্তব্যের প্রতি সংকল্প মানুষের পিঠে পাওয়া যায় । এইসব গল্প শুনে আমাদের কিছু শেখা উচিত তাইনা, আগামিকাল নাহলে সবাই সম্পদের পিছে ছুটবে এটাতো আমি মনে করি। হ্যাঁ, এই ধরনের ত্যাগ ও সংকল্প কর্তব্য শুধু ইতিহাস গল্পে শুনা যায়। ঘটনা ঘটেছে নাহ, এটি একটি সত্যি ঘটনা । কারন একটি অল্প বয়স্ক ছেলে যে একজন একজন

হাজার হাজার বছর পরে সূর্যমন্দিরটি ধ্বংস হয়ে যদি যায় ও লোক কাহিনীতে সে আরো উজ্জ্বল হয়ে উঠবে, অঞ্চলের প্রতিটি তরুন কারিগরের আকাঙ্খায় বেঁচে আছেন এই ধর্মপদ এবং তিনি ভগবানের রূপেই এই মন্দিরটি তৈরী করেছিলেন, তিনি নিজেকে অতিবাহিত করেছেন এই কারিগরদের জন্য। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মন্দিরটি স্থাপন করেন এবং চূড়ান্ত গৌরবের অর্জনও করেছিলেন।

দেখো, পুরীতে যাওয়াই যায়। পুরীর কোণার্ক মন্দির এক অত্যাশ্চ্য আকর্ষণীয় স্থান, পুরীর কোণার্ক মন্দিরে আছে শিল্পকলার এক অভূত সম্ভার। সেখানে গেলে তুমি বিভিন্ন দেয়ালে বিভিন্ন কারিগরদের বিভিন্ন নকশা দেখতে পাবে, এবং সে নকশার মধ্যে তুমি অতি প্রাচীন তাদের সমাজ ্কাঠামো, তাদের সমাজ জীবনের চিত্র উত্থাপন দেখতে পাবে। কারিগরদের অপরিকল্পনিয় শুষ্ক কাজ বা শুক্ষ কাজ তুমি দেখতে পাবে, তাদের সৌন্দজ্জের প্রতি ভালবাসা এবং তাদের চিন্তাধারার প্রকাশ ও তুমি সে সময় কোণার্ক মন্দিরে গেলে দেখতে পারবে । শুনেছি ওড়িশার বড় দেবতা ভগবান জগন্নাথের মন্দির আছে, সেখানে গেলে অবশ্যই যাওয়া উচিত । হ্যা, ওড়িশার জগন্নাথ মন্দির সবার কাছে জেনো এক আশ্চর্যের বিষয় সেখানে কেউ যাবেনা এরকম কেউ মনে করতে পারবেন নাহ, সেখানে গেলে তুমি প্রসাদ খাবে, ঘুরে বেড়াবে, সমুদ্র দেখতে পাবে, ফটো তুলতে পারবে । সমুদ্র সৈকতে সাতার কাঁটার মজাটাই আলাদা। সেইখানে তুমি চার পাঁচ দিনের সুন্দরভাবে ঘুরে আস্তে পারবে এবং খুবই সস্থা ও জায়গা এইটা । পুরীতে গেলে জগন্নাথের মন্দিরের পিছনেই পাবে শ্রীজগন্নাথের প্রসাদ এবং এইখানে অনেক আশ্চর্য বিষয় হয় যেগুলো আমরা

জগন্নাথ দেবের দর্শনে তোমার পরের ঘুরার plan গুলো তোমার আরো সুস্পষ্ট হবে এবং জগন্নাথ দেবের মন্দিরে গেলে তুমি হাতে একটু সময় নিয়ে যেও এবং ওড়িশা পুরী মন্দির।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 এবং জগন্নাথ দেবের দর্শনের পরেই তোমার এক অতৃপ্ত আত্মা তোমার তৃপ্তি পাবে, এবং সেখানে গিয়ে তুমি ডালা নিবে এবং ব্রাহ্মণের মাধ্যমে তুমি নিজের পুঁজ সম্পূর্ণ করতে পারো বা তুমি নিজেও নিজের পূজ সম্পূর্ণ করতে পারো। তোমার ব্রাহ্মণ নেওয়ারও প্রয়োজন নেই। তারপরে পিছনে গিয়ে তুমি জগন্নাথ দেবের প্রসাদ আরোহণ করো, সে প্রসাদ খেয়ে তোমার যে তৃপ্তি হবে তোমার ইহকাল এবং পরকাল সবটাই জগন্নাথ দেবের নামে চলে যাবে। জগন্নাথ দেবের মহিমা পুরি শুধু নয়, তথা ভারতবর্ষের সমস্ত স্থানে জগন্নাথ দেব ছড়িয়ে আছে। জগন্নাথ দেবকে দেখতে প্রচুর পর্যটক বিদেশ থেকেও ভিড় করে। জগন্নাথ দেবের প্রসাদ অনেকে তার বাড়ি নিয়ে যায়। আহ এশিয়ান History সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ এশিয়ান history এশিয়া আহ যে ইতিহাস রয়েছে অর্থাৎ এশিয়ার ইতিহাস মূলত উম এশিয়ান ইতিহাস মূলত আহ যেটা বোঝানো হয় যে ইউরোপের স্তূপ অঞ্চল দ্বারা সংগৃহীত এশিয়ার প্রশ্ন প্রান্তস্থ কিছু উপকূলীয় আহ এশিয়ার প্রান্তস্থ কিছু উপকূলীয় অঞ্চল দ্বারা আহ উপকূলীয় দ্বারা আহ সংযোজিত এশিয়ার আহ প্রতস্থ প্রান্তস্থ কিছু উপকূলীয় এলাকা যেমন আহ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া মধ্য প্রাচ্য এলাকা যেমন পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া মধ্য প্রাচ্য ইত্যাদি সব সময়ের বা যৌথ ইতিহাস বিশ্বের প্রাচীনতম তিনটি সভ্যতা মেসোপটেমিয়া ভারত ও চীন সভ্যতা এশিয়ার সমুদ্র উপকুলীয় আহ উপকূলীয় সীমানাতে বড় কিছু আহ নদীর অববাহিকা আহ নদীর অববাহিকা উপত্যকা তথা নিম্নভূমিতে গড়ে উঠেছিল নদীগুলির অববাহিকার মাটি ছিল উর্বর ও এখানে অনেক উম ফসল ফলত সভ্যতার